নীল সাদা গুলাবি কমলা রঙের পাটি পেতে--

একটা ছেলে সাইড -এ দাঁড়িয়ে আছে ওপরে ষ্টার ঝোলানো।

ফাঁকা একটা জায়গা গাছের নিচে।

চারপাশ টা দেয়াল দিয়ে ঘেরা।

যেখানে কাজ চলছে তার সামনে গাছপালা--

সে একটি গাড়ি কিনেছে পিছনে অটোরিক্সা টা যেটার রং লাল।

একটা ভাঙা বাইক যার ওপর সিট নেই।

বাইকের সামনের দিকে অনেক ভাঙা চোরা জিনিস আছে।

একজন লোক কুত্তা গুলোর মাঝখানে দাঁড়িয়ে আছে।

ছোট ছোট বাচ্চা গুলোর মাথায় কাগজের মন্দির তৈরী করা মহিলা গুলোর মাথায় ব্যাগ ।

মাঠের পিছনে অনেক বড় বড় কতগুলো গাছ আছে ।

নীল কালার আর সবুজ কালারের ব্যানার লেখা আছে।

অনেক বড় বড় গাছ বাগানে।

একজন লোক জামা পরে সা-ম-নে-এ আছে।

যেখানে দুটো ছেলে কোদাল নিয়ে মাটি খুঁড়ছে।

একজন সামনে পকেটে হাত দিয়ে দেখছে।

মাঠের চারপাশে ছোট বড় গাছ আছে ।

মাঠের পেছন দিকে একটা লাইট পোস্ট আছে।

তাঁবুর পাশে একটা টিনের রাখা আছে তাঁবুর পিছনে বড় বড় কতগুলো গাছ আছে।